এই ফটোতে দেখা যাচ্ছে এটা একটি খুব সুন্দর পরিষ্কার জায়গা যেখানে একদিকে অনেকগুলো গাছপালা পার্কের মদ্যে দেখা যাচ্ছ--

এখানে অনেক মানুষ কেনাকাটা করছে এবং কয়েকজন মানুষ আলু কিনছে কয়েকজন পিয়াজ কিনছে।

এবং কিনারে দেখা যাচ্ছে বিল্ডিং ।

এবং দেখা যাচ্ছে উপরে টুনি সেট লাগানো এবং নীল আকাশ সূর্য ডুবছে ডুবছে লাগছে।

এখানে অনেকগুলি ডিমও আছে ভিমের প্যাকেট এবং নীচে দেখা যাচ্ছে অনেকগুলি স্টেফ্রি রাখা।

এবং এখানে একটা বাইক আর স্কুটি দেখা যাচ্ছে।

একটি দুকানে অনেকটা ফ্যান আছে এবং একটি দুকানের মইদ্যে দুটি ছোট বাচ্চা দেখা যাচ্ছে।

এখানে অনেক ধরনের জিমের জিনিস আছে তারপর সামনে আয়নাও আছে লাগানো।

এবং ওয়ালে আরও পেইন্টিং করা আছে অ আ এইসব তারপরে হিন্দি অক্ষরও পেইন্টিং করা আছে।

এখানে দেখা যাচ্ছে এই একজন মানুষ ভিতরে দাঁড়িয়ে আছেন এবং কয়েকজন বাইরে দাঁড়িয়ে আছে।

এবং ভিতরে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে দেখা যাচ্ছে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের ড্রেস লাগিয়ে।